করে বাণিজ্যকে সহজাত ও প্রচার করতে চায় নিউ ইয়র্ক সিটি এটি চারই এপ্রিল উনিশশো তেয়াত্তর।

সময় টুল ট্রাওয়াল গুলি আসল। ট্রাওয়ার একহাজার তিনশো আটষট্টি ফুট চারশো সত্তর মিটার ট্রু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সাউথ ট্রাওয়ার্ল্ড। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অবস্থান কি এ সম্বন্ধে আমরা এখানে একটু জানবো ওয়ার্ল্ড ওয়ান ট্রেড সেন্টার আনুষ্ঠানিক ভাবে। তিনই নভেম্বর দুহাজার চোদ্দো তারিখে ম্যানহার্টে খোলা হয়েছে নতুন টাওয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। কমপ্লেক্সে বাকি অংশের সাথে টুয়িন টাওয়ার এবং আশেপাশে কমপ্লেক্স প্রতিস্থাপন করেছে যা এগারোয় সেপ্টেম্বর দুহাজার। একে সন্ত্রাসী হামলায় ধ্বংস হয়ে গিয়েছিলো কমপ্লেক্স। অফিস স্প্রেন্ট রয়েছে। ধারণা লোয়ার মেন্ হার্টেন শহরে পণ্য বিকিরণ কে উৎসাহিত করার জন্য ডেভিড রোক্সসিরার দ্বারা পরামর্শ দেওয়া হয়েছিল। এবং তার ভাই নেলসন একটি নির্মাণের জন্য আইনি সাক্ষর করেছিলেন নিউইয়র্ক এবং নিউজার্সি।

জুলাই দুহাজার এক সালে সিলভার স্টেজ প্রোপেরিটিস্ট লিস্ট দিয়েছিলেন। পণ্যনির্মান। ওর্য়াল্ড ট্রেড সেন্টার ওয়ান সিক্স এবং ফর সেই সাথে মর্গ এবং জাদুঘর সমাপ্তি হবার সাথে।

করেছিলেন বলেছিলেন যে যদি এটি তার উপর নির্ভর করে তবে তিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি পণ্য নির্মাণ করতে ওয়ার্ল্ড ট্রেড। সেন্টারটি বেশ কয়েক বড়ো অপরাধ এবং সন্ত্রাসী ঘটনার সমুখীন হয়েছিল যার মধ্যে রয়েছে ফেব্রয়ারি তেরো। উনিশশো পঁচাত্তরের আগুন ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখে উনিশশো তিরানব্বই একটি বোমা হামলা হয়েছিল এবং চোদ্দোয়। জানুয়ারী উনিশশো আটানব্বই একটি ব্যাঙ্কের ডাকাতি হয়েছিল সেই সাথে সেপ্টেম্বর দুহাজার একে একটি সন্ত্রাসী। হামলা হয় আল কয়েদা সংযুক্ত হাইজাকিরা পরে যথাক্রমে সকল মিলে আসে এবং। সকাল আট টা ছেচল্লিশ মিনিটে এবং নোটা তিন মিনিটে হামলা চালায় দুই বেআইনি সাতেরোশো। জন তেজ এবং সাতশো সাতষট্টি জোত্ টুই টাওয়ারে উড়িয়ে দেবার পর শুরু হয়েছিল সোলো হাজার চারশো থেকে। আঠেরো হাজার লোক টুইন টাওয়ারে আঘাতের সময় ছিল। বিমানে জ্বলন্ত জেট জ্বালানির প্রভাবে আগুন ত্বরানি হয়েছিল যা ভবন্তরের কাঠামোগত কলামগুলির। প্রাথমিক ক্ষতি করেছিল অবশেষে উত্তর টাওয়ার ভেঙে পড়েছিল দুই জাহাজে একশো সাতান্ন জন লোকজন। মানুষ নিহত হয়েছিল টাওয়ারের ধ্বংসাবশেষ আগুনের সাথে মিলিত যে ধ্বংসাবশেষ শেষ আশেপাশের বেশ কয়েকটি ভবনে। শুরু হয়েছিল যার ফলে সাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং আশেপাশে এলাকা সহ ডাব্লিউটিসি। কমপ্লেক্সের সমস্ত বিল্ডিং অংশিক বা সম্পূর্ণ দংশে পরে দশজন বিপর্যয় কর ক্ষতি হয়েছে অন্নান্য প্রধান কারণ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সাইট এ পরিষ্কার এবং পরিবৃত্তর দ্বারা প্রতিক্রিয়া আটমাস সময় নেই এই সময়ে অন্নান্য ভবনগুলি। অবশিষ্ট ভেঙ্গে ফেলা হয়েছিল ত্রিশে মে দু হাজার দুই তারিখে ডাব্লিউটিসি সিল্টের শেষ টুকরোটি আনুষ্ঠানিক।

অনেক ভবন সহ নির্মাণ ধী হয়েছিল যার মধ্যে অনেকগুলি সম্পূর্ণ হামলায় নিহতদের জন্য একটি স্মৃতি। এবং জাদুঘর একটি নতুন ট্রু টো ট্রানজিক হাব এবং একটি উঁচু পার্ক খোলা হয়েছে স্মৃতি সম। সে কেন্দ্র দুটি বর্গাকার প্রতিফলিত পুল যেখানে টুইন টাওয়ার ছিল ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পশ্চিম। গোলার্ধে এক হাজার সাতশো ছিয়াত্তর ফুট পাঁচশো একচল্লিশ মিটার উচ্চতম বিল্ডিং এবং নতুন কমপ্লেক্সের জন্য। ফ্ল্যাগশিপ নিয়ে দুহাজার তেরো সালে সম্পূর্ণ হয়েছিল এবং নভেম্বরে দুহাজার চোদ্দো সালে খোলা হয়েছিল। তারা কি নিউ ইয়র্কে ওর্য়াল্ড ট্রেড সেন্টার, পণ্য নির্মাণ করেছিল এটির সম্পর্কে আমরা একটু জেনে নি ওয়ার্ল্ড ওয়ার ট্রেড সেন্টার। ওয়ান ওয়ার্ল্ড ট্রেড ওয়ার্ক ডাব্লিউটিসি নামেও পরিচিত এবং পূর্বে ট্রেডিং টাওয়ার এখনো কখ। কথোপকনের ব্যবহার হয় নিউ ইয়র্ক সিটি লোকাল ম্যান হার্টের একটি পণ্য গণের বিশ্ব বাণিজ্য কেন্দ্র কমপ্লেক্স। মূল ভবন টি হল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সাইটের পশ্চিম অংশ মূলত হামশান নদীর তলদেশে ছিল সৈকত ফ্রি গ্রিনি। স্ট্রিটের কাছাকাছি ছিল যা টাইড এর পূর্ব সীমান্তের কাছাকাছি এই তীরে গ্রীনিস এবং প্রাক্তন যে স্ট্রিটের সংযোগ স্থানে কাছে। ডাচ ভিন যাত্রী এড্ৰি কন ব্লকে জাহাজ ডুবে যায় এবং।

সতুরের আটকে ফেলে এবং তাদের দ্বীপে শীতকালে ফেলে যেতে বাধ্য করে। তার মানহার্টারের প্রথম ইউরোপীয় বসতি তৈরী করেছিল। সাতেরোশো সাতানব্বই সালে তীরের বর্ধিত হবার সময় জাহাজে অবশিষ্টাংশ ল্যান্ডফিলের নিচে চাপা পড়েছিল এবং। উনিশশো ষোলো সালে খনন কার্যের সময় আবিষ্কৃত হয়েছিল দু হাজার দশ সালে এই স্থানটি। খনন কার্যের সময় অসহ শতাব্দীর একটি দ্বিতীয় জাহাজে ধ্বংসাবশেষে আবিষ্কৃত হয় জাহাজ টি একটি হাজরা। ফ্লপ বলে মোএ করা হয়েছিল এটি ভূপৃষ্ট থেকে প্রায় কুড়ি ফুট সিক্স পয়েন্ট ওয়ান মিটার ওপরে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল। নিউইয়র্ক সিটি তে একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রতিষ্টা ধারণাটি উনিশশো তেতাল্লিশ সালে প্রথম প্রস্তাব করা হয়। নিউ ইয়র্কের রাজ্যে আইন সভা নিউ ইয়র্কের গভর্নর থাম নি দিয়া কের প্রসঙ্গে পরিকল্পনা তৈরী করার অনুমোদন দিয়েছিলো। একটি বিল পাশ করা হয়েছিল কিন্তু পরিকল্পনা বাতিল করা হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে এটি থেমেও গিয়েছিলো উনিশশো।

চল্লিশ এবং উনিশশো পঞ্চাশের দশকে শেষের দিকে নিউ ইয়র্ক সিটির অর্থনৈতিক প্রবৃত্তি মিট ট্রাই। মানহার্টে কেন্দ্রিত হয়েছিল লোয়ার মানহার্টে শহরের পণ্য বিকিরণকে উদ্ধৃত করার জন্য দ্রেভিড উড়োক। বন্দরে কর্তৃপক্ষ সেখানে একটি বিশ্ব বাণিজ্য কেন্দ্র নির্মাণে পরামর্শ দে যার লিবার্টি এবং ওয়েস্ট। স্ট্রিট দ্বারা বেষ্টিত রেডিওর থেকে দোকান গুলোকে সরানোর জন্য হেসি বিনিষ্ট ডোমেইন ব্যবহার করেছিল। পরিকল্পনা শুরু হয় উনিশশো একষট্টি সালে যখন নিউইয়র্ক এবং নিউ জার্সি ও তার কর্তৃপক্ষ বিশ্বে প্রথম। বিশ্ব বাণিজ্য কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেই তাদের কাছে দুটি বিকল্প ছিল। নিম্ন মানহার্টেনের পূর্ব দিকে দক্ষিণ রাস্তার সমুদ্র বন্দরের কাছে অথবা পশ্চিম দিকের হার্টসান। টার্মিনালের কাছে হার্টসান এবং মানহার্টেনের স্টেশন এটি দ্বিরাষ্ট্রীয় সংস্থা হিসাবে বন্দর কর্তৃপক্ষ নিউ ইয়র্ক। এবং নিউ জার্সি উভয় গভর্নরের কাছে থেকে নতুন প্রকল্পগুলি অনুবোদন করেছেন। নিউ জার্সি গভর্নর রবার্ট বি মানোর নিউ ইয়র্কের তিনশো পঁয়তিরিশ মিলিয়ন প্রকল্প পাওয়ার বিষয়ে। আপত্তি করেছিলেন উনিশশো একষট্টি সালে শেষের দিকে নিউ জার্সি এর গভর্নর ম্যানারের সাথে আলোচনা একটি অচলবস্থায়।

তেরো মিলিয়ন রাইডার উচ্চ থেকে নোশ আটান্ন সালে ছাব্বিশ মিলিয়ন হাউজার হার্ট। নদী জুড়ে একটি নতুন অটোমোবাইল স্টার্ট হয় এবং সেতু খোলার পরে বন্দর কর্তৃপক্ষের পরিচালনায় অর্ব টিজি।

ডিসেম্বরে হিউজরের মধ্যে একটি বৈঠক হয়েছিল বন্দর কর্তৃপক্ষ এইচ এন্ড এন রেলপথ দখল করার প্রস্তাব। দিয়েছিলেন তারা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রকল্পটিকে লোয়ার ম্যানহারটারের পশ্চিম দিকে হার্টসন নির্মাণন বিল্ডিং। সাইজও এ স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন যা পি এ টি আর এইচ এর মাধ্যমে নিউ জার্সি যাত্রী দের জন্য। আরও সুবিধাজনক অবস্থা ওদিক গ্রহণের পাশাপাশি নিউ জার্সি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রকল্পটি সমর্থন করতে সমর্থন হয়েছিলেন। ব্যবসার মালিকানাদের তাদের স্থানচ্যুতির জন্য ক্ষতিপূরণ দেবার জন্য বন্দর কর্তৃপক্ষ প্রতিটি ব্যবসাকে। উনিশ হাজার ব্যাবসায়িক দিয়ে কতদিন দিয়ে ব্যবসা ছিল তা নির্দেশ করেছিলেন তিরিশ। হাজারে ডলার তিন হাজার দিয়েছিলেন তাকে ব্যাবসারীকে কতদিন ধরে ব্যবসা ছিল বা কতটা সমৃদ্ধি ছিল। তা নির্বিশেষে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য এবং রেডি ওরও ধ্বংস করা শুরু হয়। উনিশশো ছেষট্টি সালে পরিসর টেক্সট ইস্যু টি শহরের সাথে মতবিরোধ। তিনই আগস্ট উনিশশো ছেষট্টি একটি উক্তিতে পৌঁছে ছিল যা। মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অংশ ব্যক্তিগত ভাড়াটে দেড় ইজারা দেওয়ার জন্য। করেন পরিবর্তে বার্ষিক অর্থ প্রদান করবে এসেন্স টেক্সট বেড়েছে হার বেড়েছে। কুড়ি সেপ্টেম্বর উনিশশো বাষট্টি এইরকম সময়ে বন্দরের কর্তৃপক্ষ মিনু ইয়ারমার্ক। প্রধান তপিত এবং এমিরিক রোট এন্ড সেন্ট কে সহযোগ স্থাপন হিসাবে নির্বাচন করার ঘোষণা দেন। তার মূল পরিকল্পনা টাওয়ারের গুলিকে আশি তলা লম্বা হওয়ার কথা হয়েছিল কিন্তু বন্দর কর্তৃপক্ষের। অফিসস্থানে প্রয়োজন মেটাতে ভবনগুলিকে একশো দশ তলা লম্বা হতে হবে এই কথা বলা হয়েছিল ওয়ার্ল্ড। ট্রেড সেন্টারের জন্য ইয়ামারটিওর নকশা আঠারোই জানুয়ারি উনিশশো চৌষট্টি জনসাধারণের জন্য উন্মেচনা।

তেষট্টি মিটার পরিমান একটি বর্গাকার পরিকল্পনার জন্য বলা হয়েছিল। জানালাগুলি আঠারো ইঞ্চি ছেচল্লিশ সেমি চওড়া যা ইয়ামারসিকে উচ্চতা সমপর্ণে। পাশাপাশি ভবনের বাসিন্দাদের নিরাপত্তা বোধ করার ইচ্ছাকে প্রতিফলিত করে। তার নকশা একটি অ্যালুমিনিয়ামের মিশ্র ধাতু পরিহিত বিল্ডিং সমুক ভাবে অন্তর্ভুক্ত ছিল ওয়ার্ল্ড। ট্রেড সেন্টার ছিল যে কর বুসিয়ারের স্থাপত্য নীতি সব থেকে প্রভাবশালী আমেরিকায় বাস্তবায়ন এবং ইয়া। মাসারিক গতিকানুধিক এবং আনুধানিক বাড়ি প্রবণতার মূল অঙ্গীক।

হাইরাইট নির্মাণের একটি প্রধান সীমিত কারণ হলো লিফোর্ড সমস্যা বিল্ডিং যত লম্বা হবে তত বেশি এলিভেটর।

এর জন্য আরও স্থান ব্যবহার কারী লিফোর্ড ব্যাঙ্কের প্রয়োজন ইয়ামারসিক এবং পৈইকোসলিক দুটি স্থায়ী। লবি সহ একটি নতুন সিস্টেম ব্যবহার করা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা ফ্লোর যেখানে লোকেরা একটি বৃহৎ ক্ষমতার। এক্সপ্রেসের লিফোর্ড থেকে স্থানীয় লিফোর্ডে পরিবর্তন করতে পারে যা একটির বিফাবে প্রতিটি তলায় যার এই সিস্টেম। নিউ ইয়র্ক সিটি সাবওয়ে সিস্টেম কে ব্যবহত স্থানীয় এক্সপ্রেস রোল অপেরেশনের দ্বারা অনুপ্রাণিত ডিসিটানিং।

প্রতিটি টাওয়ারের চুয়াল্লিশ তম এবং আটাত্তর তম তলায় অবস্থিত যদিও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।

সাউথ টাওয়ারের একশো সাত তম তলায় একটি পাবলিক গ্লাস ঘেরা পর্যবেক্ষণ ডেক ছিল জেক বলা হয় ড্রপ অব। ভল্ট এবং একটি খোলা আকাশ একশো দশ একটি ডেক রয়েছে গল্পগুলি জুন আগস্ট মে মাসে।

সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বোমা হামলার পরে যোগ নিরপত্তা চেকের মধ্যে দিয়ে যেতে হয়। তারপরে তাদের একটি একসেপ্ট রিপোর্ট দ্বারা একহাজার তিনশো দশ ফুট চারশো মিটার উচ্চতায় একশো সাত তম। তলার ইনটু অবচার ফ্ৰেচরিতে নিয়ে যাওয়া হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে বন্দর কর্তৃপক্ষ। কাছে ম্যান মন্দিরটি অপেরেশনের লিস্ট দেয় যা এটিকে সংস্কার করার সিদ্ধান্ত নিয়ে ছিল। তিরিশে এপ্রিল উনিশশো সাতানব্বই সালে সংস্কার সম্পূর্ণ হবার পর টপ অফ দা ওয়ার্ল্ড ট্রেড পুনরায় চালু করা হয়েছিল। এখানে থিয়েটার যেখানে মানহারটার ম্যাজিক নামে শহরের চারপাশে একটি সিমুলেটেড হ্যাপিক টপ। ভ্রমণের একটি ফ্লিম দেওয়া হয়েছিল। সত্য পঞ্চাশটি ভবন সহ মানহারটারের একটি মডেল একটি কোডাক ফোর্টে বুট এবং দুটি। উপহারের দোকান আবহাওয়ার অনুমতি দর্শকেরা একশো সাত তলা দেখার এলাকা থেকে একহাজার তিনশো সাতাত্তর ফুট। চারশো কুড়ি মিটার একটি বহিরঙ্গ প্লাটফর্ম দুটি ছোট এক্সেলেটর চালাতে পারে একশো চল্লিশ একশো। তিরিশ একশো একচল্লিশ পরিষ্কার দিনে দর্শকেরা পঞ্চাশ মাইল আশি কিমি পর্যন্ত।

একশো সাত ছাদে আত্মহত্যা বিরোধী বেড়া স্থাপন করা হয়েছিল দেখার প্লাটফর্মটির পিছনে সেটা।

উইন্ডোজ ও দা ওয়াচ নর্থ নাওয়ারের একশো ছয় তম এবং একশো সাত তম তলায় এটিকে। রেস্তোরাঁয় এপ্রিল মাসে উনিশশো ছিয়াত্তর সালে খোলা হয়েছিল। এটি সতেরো মিলিয়ন ডলারে বেশি ব্যয়ের রেস্তোরাঁয় জো দাউন দ্বারা তৈরি করা হয়েছে অফার সূচি। এবং সেনাইন্দাকাই একটি ছোট ওয়াইন বার একশো চুয়াল্লিশ উইন্ডোর অন দা ওয়ালজকে কেভিন। জালালী দ্বারা পরিচালিত এটিতে ওয়ার্ল্ড স্কুল প্রোগ্রামও ছিল যিনি কোর্সগুলির উপর একটি বই প্রকাশ করেছিলেন। উনিশশো তিরানব্বই সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বোমা হামলার পর উইন্ডোজ ও দা ওয়ালজ বন্ধ করতে বাধ্য হয় কারণ। বিস্ফোরণের রেস্তোরা কমপ্লেক্স ব্যবহার স্থান। তারা ইজারা ছেড়ে গিয়েছিলো। জোসেফ দাউন এবং মাইকেল কোম্পানি রেস্তোরাঁ গুলি পরিচালনা করার চুক্তি জিতে নেই রেস্তোরাঁ। একশো আটচল্লিশ দুহাজার সালে অপেরেশনের শেষ পুরো বছর উইন্ডোর অন ওয়ার্ল্ড। সাতাত্তর মিলিয়ন রাজস্ক্রে রিপোর্ট করেছে এটি মর্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আয়ত্তকারী রেস্তোরাঁয় পরিণত হয়েছে। অফিস কর্মচারীদের জন্য ডাবলু টি সি এ চুয়াল্লিশ তম তলাটিও উইন্ডোজ অফ দা ওয়ালজ দ্বারা পরিচালিত হয়েছে এর শেষ। পুনৰাবৃত্তিকে উইন্ডোজ ও দা ভল্ট মিশ্র পর্যাচলনা পেয়েছে।

উইন্ডোজ অন ওয়ালজের শুধু খেতে যাবেনা তবে এমনকি সবচেয়ে বাছাই করা খাবার দাবারও এখন নিউ ইয়র্কে। পড়েছে। Hi

কি অবস্থা কেমন আছো

হ্যাঁ ভালো আছি, আপনি না বলে তুমি বললে ভাল হয় না? না আমি তো অনেক ছোট আপনি ভালো লাগে আছে ছোট কেন ছোট নেই তুমি করে বললেই ভালো হবে মনে হয় আরে না আমি তুমি কেমন একটা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো আজকে topic টা কি health Health আমাদের স্বাস্থ্য হ্যাঁ তো তো তুমি তোমার স্বাস্থ্য কিভাবে ঠিক রাখো? কি খাওয়া দাওয়া করো? কিভাবে maintenance করতে হয় বল আমাদের আমি আসলে খাব খাওয়া দাওয়ার বিষয়টা যেটা যে খাবো একটা জিনিস তো মানে খাদ্যের মধ্যেও তো ভেজাল মানে খাওয়া দাওয়া দিয়ে তো স্বাস্থ্য control হচ্ছে না আর কি মানে যেটাই খায় না কেন সেটাতে একটা ভয় কাজ করে যে এই খাবারটা খাব কি হবে এটাতে তো ভেজাল মানে খাবারের তো একদিকে প্রথমত দাম বেশি দ্বিতীয়ত খাবারে ভেজাল মানে খাওয়ার পরেই অসুস্থ মানে যেকোনো বিষয়ে একটা খাবার খাওয়ার পরে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আমিও সেই একই অবস্থা আসলেই যে আসলে যে আমরা মানে আতঙ্কে থাকি যে মানে আসলে সব এমন কোন খাবার নাই যে আমরা বলতে পারব না যে ওখানে formalin দেয় নাই বা কিছু নেশাই নাই তারা তাই না এসব একদিকে তো মানে তরি তরকারির যেই দাম তার তো মানে নামার কমার কোন নাম নাই দ্বিতীয়ত ভেজাল দিচ্ছে একটা ধরেন যে খাবার নিয়ে আসবে দেশের বাহির দেশ থেকে আমাদের দেশে তাও তো ধরেন যে বাজেট বৃদ্ধি পাচ্ছে সেই হিসেবে ঠিক আছে তারপরেও পর্যাপ্ত পরিমাণে তো নাই খাদ্য সংকট মানুষের স্বাস্থ্যপরের বিষয় যেটা মানুষ যে খাবার প্রয়োজন যেটা নিজের চাহিদা অনুযায়ী খাবারটা কিনবে মানুষ সেটার যে পরিমাণে দাম মানুষের সব মানে normal একটা family এর মানুষের পক্ষে তার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ তা তো হচ্ছে তারপরেও মানে সর্বোপরি আমরা বলতে পারি তাও তো আমাদের মানে স্বাস্থ্যের ঠিক রাখতে হবে আসলে এটা তো আর শরীর, শরীর যদি ঠিক না থাকে যদি ওই তো ভালো না থাকলে মন কোন কাজে কিন্তু উৎসাহ পাওয়া যায় না পাওয়া যায় কি বল?

কোন কাজকে উম উৎসাহ লাগে না কেমন যেন একটা লাগে এজন্যই

একটা তো ভয় থাকেই যে সব কিছু যেহেতু formalin মেশায় থাকে তারপরেও আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা সুষম খাদ্য খাই পুষ্টিকর খাবার খাই এর পাশাপাশি আমাদের ব্যায়াম ব্যায়াম করতে হবে

মানুষের এখন বর্তমানে মানুষের শরীরের যত রকম সমস্যা তার একমাত্র প্রধান কারণই দেখা যাচ্ছে যে এই মানে খাদ্য তো মানুষ মানে খাবারে থেকে বেশিরভাগ সমস্যা গুলা মানুষের হচ্ছে তো আমাদের প্রতিটি মানুষের প্রতি একটা মানুষের উচিত যে এই খাবার গুলা খাওয়ার আগে অবশ্যই মানে যত পর্যবেক্ষণ করে দেখা তারপরে প্রয়োজনমতো মানে নিজের প্রয়োজন মত খাওয়া

আবার এই যে আমরা আমাদের কিন্তু স্বাস্থ্য কিন্তু ঠিক রাখতে আমরা যে সকাল সকাল ঘুমাতে যাওয়া মানে সকাল বেশি রাত না জাগা আবার সকাল সকাল ঘুম থেকে ওঠা এসব কিন্তু আমাদের maintenance করলে ভালই হয় কিন্তু আমরা তা করি না, আমরা কি করি রাত জাগি তিনটে চারটে আর সকাল বারটা একটা পর্যন্ত দেদার দি ঘুম তাই না উঠে পড়ে আরো কিন্তু আলসে লাগে দেখো মানে শরীরটা কিন্তু আস্তে আস্তে আমাদের মানে অন্যরকম হয়ে যায় আলসে হয়ে যায় আলসে type এর হয়ে যায় হ্যাঁ মন মেজাজ আপনি খেয়াল করে দেখবেন যে মন মেজাজ অনেক খিট খেতে হয়ে থাকে এই কারণেই যে মানে শরীর ভালো না থাকলে তো মন ভালো থাকবে না যার কারণে প্রতিনিয়তই মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে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

হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার স্বাস্থ্য কিভাবে ঠিক রাখি এই তো আমি আসলে রাত জাগাটা তেমন হয় না আমার। আমি চেষ্টা করি যে আমি রাত্রে আগে আগে যেন ঘুমায় সকাল সকাল ঘুমাতে চাই আর অবশ্যই সকালে ঘুম থেকে ওঠা আর আমি শীতের সময় এখন হাঁটা হয় না তবে গরমের সময় আসলে আমি হাঁটি যতটুকু পারি এই শরীরের এই ব্যায়াম টুকু আমি করি। আমি হাঁটি সকালে ভোর বেলায় উঠে এইতো আর পাশাপাশি সবজি খাই পুষ্টিকর খাবার সবজিটা আমার ভালো লাগে খাইতে। এইতো

তাছাড়া স্বাস্থ্য ঠিক রাখবো কি করে, বাইরে বের হইলে এই restaurant এ দেখলে বা junk food তৈলাক্ত খাবারগুলোতে আমাদের যে আকর্ষণ করে ওইটা তো বলাই যাই না ওটাও উচিত না জানি, তারপরেও কিন্তু খাইতে মন চায় তাই না

হ্যাঁ কিন্তু আমাদের উচিত যেন না খাওয়ার তার কিন্তু আমরা তাও খাই জানি যে তেলটা কিন্তু আজকের তেল না তেলটা জমানো তেল দিয়ে তারা ভাজতেছে সব তারপর হচ্ছে restaurant এর খাবার গুলা মানে তারা কি ঠিকভাবে পরিষ্কার করে কিনা বা তারা ঠিকভাবে মানে এগুলো কবেকার খাবার আমি সেগুলো জানি না কিন্তু আমাদের কাছে অনেক আকর্ষণীয় করে তুলে যার জন্য আমাদের অনেক ভালো লাগে একটা আকর্ষণ যার জন্য আমরা খাই কিন্তু আসলে এটার কারণে কিন্তু আমাদের শরীরে অনেক পঙ্গুতি হয় তৈলাক্ত খাবার তো আমাদের জন্য একদমই ঠিক না মানুষের জন্য তারপরেও আমরা খাই তো তারপরে দেখা যায় যে যেটা মানুষেরই কোন না কোন সমস্যা হয়ই কারণ তারা তো কিভাবে কি করতেছে আমরা সেটা জানি না কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে যার জন্য আমরা খাই কিন্তু খায় বোধ হয় তো মানেই আমাদের ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনি জানি সত্ত্বেও কিন্তু খায় তারপরে যে পেট অসুস্থ হয়ে যাই তারপর অসুস্থ তাই না

তো আমাদের ধরেন যে উচিত এটা একটা মানে সমাধান করার কারণ আমরা যদি না আগাই তাহলে তো হবে না কারণ

আর এই খাবারের থেকে কিন্তু মানুষের ধরেন যে শারীরিক যত সমস্যা হয় তা এর কাজ থেকে এখান থেকেই পরবর্তীতে বড় বড় রোগের সৃষ্টি হয় আর এগুলোতে ধরেন যে একটা মানুষের জন্য অনেক ক্ষতিকর হুম ঠিক বলছো তারপরে যে আর একটা আছে যে ধরেন যে smoking যেটা আমরা বলি এটার তো স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকর তারপরেও কিন্তু মানুষ খায় হ্যাঁ প্যাকেটে কি লেখা থাকে স্বাস্থ্যের জন্য কি হ্যাঁ ক্ষতি smoking is injurious to health স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানার সত্বেও মানে